অনেক আছে অনেক গাছপালা আছে | অনেক গাছপালা আছে দৌড়াচ্ছে ।

ব্যাগ আচ্ছে ।

এখানটা অনেক সেলফি তুলছে হাত দিয়ে ।

এখানে গাছের চেয়ে এটি ঘাস আছে ।

আরও দিকে লাইট জলছে এই দিকে পাংখা টাঙ্গা আছে এইদিকে বোর্ড আছে ।